এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে কলকাতা কর্পোরেশন ওদের এটা সরকারি দ দপ্তর। এইখান থেকে কলকাতাবাসী সমস্ত আ-আ এলাকার কাজকর্ম হয়। অতএব এইখান থেকে খুবই আ--

সবকিছুই কাজকর্ম হয় সামনে গাড়ি গাড়ি টারি আছে অনেক লোকজন এসেছে এইখানে অনেক অফিসার -রা কাজ কর যত্নসহকারে কাজকর্ম হয় অতএব খুবই আ ভালো সরকারি অফিস -এ কাজকর্ম।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এখানে একটা বিল্ডিং তৈরী হচ্ছে। অতএব এর লোহার এখন আর বাঁশ কাঁটিয়ে যে আ সেন্টারিং - এর দিয়ে উঠে গেছে। এখন পাইপ ঠাইপ দিয়ে এইসমস্ত সেন্টারিং - এর কাজ করে। উপরে ঢালাই রড ফড বাধা হচ্ছে। খুবই সুন্দর। এরকমভাবেই এইসমস্ত আ বিল্ডিং তৈরী হয় ।

অতএব এরকম ধরণের আমরাও অনেক জায়গায় গেছি এবং ফ্যামিলি নিয়েও যাই. খুবই আনন্দ পাই এই ওয়াটার পার্ক - এ চড়তে। আ জল আছে কি সুন্দর! অতএব খুবই আনন্দ লাগে। খুবই আনন্দ পাই ।

আ দুর্গা ঠাকুর খুবই সুন্দর লাগছে। এই ঠাকুর দেখি আমাদের বাঙালিদের আ সবথেকে বড় উৎসব হচ্ছে এই দুর্গোপুজো। দুর্গোপুজোয় আমরা এই চার-পাঁচ দিন ধরে রাত জেগে ঠাকুর দেখি। চারদিকে প্যান্ডেল দেখি খুবই আনন্দ উপভোগ করি।

অতএব এই দোকানে চাল ডাল তেল নুন আ তারপরে মশলাপাতি সমস্ত কিছু পাওয়া যায়।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে মাছের ম বাজার অতএব এখানে অনেক দোকান আছে মাছের।

অতএব এইখান থেকে মাছ আমরা কেনাকাটা করি। এখানে বিভিন্নরকম মাছ আছে। রুই কাতলা পামফ্লেট পার্শে ।

এই ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে রেল স্টেশন এটা হচ্ছে কাকি-কাঁকিনড়া স্টেশন অতএব এখানে প্রচুর।

বাড়িটি সুন্দর লাগছে খুবই ডিজাইন করা বাড়ি। হ্যাঁ এইটার মতো ডিজাইন করা খুবই সুন্দর লাগছে।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা একটা আ- বুক ষ্টল অতএব এখানে বিভিন্নরকম আ বই খাতা পেন পেন্সিল রঙ ইরেসার সমস্ত কিছু পাওয়া যায়।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে-এ কলকাতায়। এখানে আ-আ-এ বাস যাচ্ছে। রাস্তার ধারে বড়ো একটা বহুতল বিল্ডিং আছে।

এখনকার ছেলেরা এইসমস্ত বাইক কিনছে।

ঘুরতে গেলে এইসমস্ত মন্দির আমরা দেখি। খুবই আনন্দ পাই।

খুবই সুন্দর। সামনে অনেক উম ভাবে গাছপালা আছে বাগানটা সাজানো আছে। খুবই সুন্দর লাগছে দেখতে।

জিম করার এসমস্ত জিনিসপত্র আ-আ-আ কিনতে পাওয়া যায়।

অতএব এখান থেকে সমস্ত কিছু কেনাকাটা জিম -এর আ-আ জিনিসপত্রের দোকান।